একটা রাস্তা চলে যাচ্ছে ।

একটি সাদা রঙের বিল্ডিং দেখা যাচ্ছে এখানে বিল্ডিং টার আগে একটা বাইক দাঁড়ানো আছে।

উম্ম নয়েস ইন্টার সেস নথি এখানে লেখানো আছে উম বেলুন আছে সাদা রঙের বেলুন দেখা যাচ্ছে।